একটা ছেলে একটা ছেলে উ-ম যে-এ স্কেল বা কোন কিছু হাতে নিয়ে কিছু মাপছে। এবং তার উ-ম আর এক হাতে মাস্ক আছে পরনের নীল কালারের গেঞ্জি।